বক্সটির কালার হলো যে কালো এবং ঘরের মধ্যে অনেক লাইট জ্বলছে।

পুকুর আছে। এবং পুকুরটার সাইড -এ অনেক ছো বড়।

গাছ আছে এবং এখানেতে বাচ্চাদের দোল খাওয়ার জ দোল খাওয়ার জন্য একটি দোলনা করা আ --

দুতলা এবং বিল্ডিংটির কালার হলো সাদা এবং--

মন্দির মন্দিরটির সামনে বড় একটি লো লোহার গিরিল দিয়ে একটি বড় গেট আছে এবং তার সামনে--

একটি ল্যাম্প পোস্ট আছে এবং হ মন্দিরটির কালার হলো গিয়ে সাদা।

এবং দোকানটিতে খুব ভালো ভালো মিষ্টি আছে।

এবং অনেক সবাই মাছ কিনছে এবং কেউ বেচছে এবং--

গায়ে যে জা কাপড় পরে আছে সেটির রং হলো সাদা এবং গলায় একটি করে রুমাল আছে তার কালার হল হলুদ ।

সে মন্দিরটির সামনে একটি ফুল ঝুলছে।

পরীক্ষার জ অ পরীক্ষা দিচ্ছে এবং একটি ম্যাডাম আছে। ম্যাডামটির শাড়িটির কালার হলো যে --

এইখানে আমি দেখতে পাচ্ছি যে একটি ঘর ঘরটির উ সামনে কিছু --

তো আ-এ রাখা আছে ফ্রীজ খাট এবং আলমারি।

এই কলা গাছ লাগানো এবং সামনে ফুল দিয়ে করা এবং দোকানটির নাম ব্যানার দিয়ে খোদাই করা আছে এবং--

এবং সামনে দুটি স্কুটি দাঁড় করানো আছে। সে ভেতরে তো অনেক রকমের জিনিস দোকানে বিক্রি হচ্ছ--

এর পুজো করছে। ঠাকুরের গায়ে অনেক মালা অনেক অস্ত্র ধারণ আছে এবং একটি--

মানুষ পাশে একটি তাবু করা আছে রাস্তাটির মাঝখানে তো অনেক এ-এ-এ পাতা পরে--

এইখানে আমি দেখতে পাচ্ছি এটি একটি একটি উম জাল দিয়ে ঘেরা ঘর এবং ওপরে টিনের চাল।

এইটি দেখা যাচ্ছে যে এইখানেতে যোগা শেখানো হচ্ছে বাচ্চাদের।

সামনে দাঁড়িয়ে আছে এবং এবং কিছু একটা দেখছে এবং সকালবেলার রোদটা খুব সুন্দর লাগছে এবং দু সাইড -এ ।

আর ওপরে টেবিল পাতা আছে ওখানেও বসে কেউ খাওয়া দাওয়া করছে এবং কিছু কথা বলা বলছে ।

এবং সামনে পাথর বালি পরে আছে এবং ইলেকট্রিক পোল আছে এবং একটি বড় বট গাছ আছে ।